আহ Hello কেমন আছ, অনেক দিন পর কথা হল। আমিতো বেশ ভালোই আছি তুমিই বলো তোমার খবর কি? আমার খবর ভালোই আছে। আসলে কি বলত শীতকাল পড়েছে এই সবাইকে দেখছি এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, তাই আমিও ভাবছি কোথাও একটা ঘুরতে যাওয়া যায় কিনা? তো আহ কোথায় ঘুরতে যাওয়া যায় বলতো? ও আচ্ছা আচ্ছা হ্যা। সবাই এখন ঘুরতে যাচ্ছে তো অনেকি ঘোরার জায়গা রয়েছে তুমি গোয়াতে চলে যেতে পার, দীল্লি, মুন্নার এসব জায়গাতে তুমি ঘুরে আসতে পারো। হ্যা সেটা ঠিকই বলেছ। কিন্তু আমি চাইছি যে,

এক নম্বর হবে ভারতের এক নম্বর মানে একটা best জায়গা যেটা আমি ঘুরতে যেতে চায়। কোথায় যাওয়া যায় বলতো। দেখো ভারতের এক নম্বর যদি তুমি আহ জায়গায় ঘুরতে যেতে চাও। তো আমি তোমাকে বলবো তুমি তাজমহলে যাও। তাজমহল তো আমাদের ভারতের এক নম্বরেই রয়েছে। সেটা কিন্তু আগ্রাতে রয়েছে আর ভীষন সুন্দর একটি জায়গা। তুমি ওখানে কিন্তু একবার ঘুরে আসতেই পারো। হ্যা সেটা কিন্তু সত্যই, তাজমহল আমাদের সত্যই একটা খুব সুন্দর একটা আকর্ষণীয় পর্যটন জায়গা। এছাড়াও জানো কাশ্মীর উপত্যকাও আছে কি~ দুটার মধ্যে আমি একটু confuse ছিলাম। কিন্তু কি বলতো আমি চাইছি যে আমার আহ ছুটি বেশি দিন নেই তো তিন দিনের মধ্যে কোন ভালো জায়গায় ঘুরতে যেতে পারি বলতো। দেখো কাশ্মীর এবং তাজমহল এগুলো সত্যিই,

অল্প দিনের ছুটি রয়েছে এবং তিন দিনের মধ্যে তুমি যদি একটা ছোট্টো tour করতে চাও তাহলে তুমি তো উত্তরাখন্ডে চলে যেতে পারো ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন এই মুক্তিরস্বর, ধানচুলি, আওলি,

হ্যা এটা কিন্তু ঠিকই বলেছ পুরীটা সত্যিই অনেকটা কাছের হবে কিন্তু আমি চাচ্ছি যে একটা মানে একটা শান্তিপূর্ন একটা জায়গায় যেতে যেখানে অতো উহ হম মানে, ঘিন্জি ভীরভাট্টা নেই একটু শান্তি সেরকম কোন জায়গায় যাওয়া যায় বলতো ঠিকই তুমি যে শান্তিপূর্ন মানুষ তুমি তো শান্তিপূর্ন জায়গাতেই ঘুরতে যেতে বেশি পছন্দ করবে তো, আমি যেটা তোমাকে suggest করব শান্তিপূর্ন জায়গা হিসাবে আহ সেইটা হচ্ছে যে হিমালয় পর্বতমালা । তুমি ওখানে চলে যেতে পারো। ওখানে অনেক শান্তি আছে। তুমি ওখানে গিয়ে সেই শান্তিপূর্ন স্থানটাকে উপভোগও করতে পারবে। হ্যা এটাও একটা বিষয় কিন্তু আর একটাও আমার বিষয় আছে সেটা হচ্ছে যে,

হ্যা এটাতো ঠিকই বলেছো। আমাদের travel এর জন্যতো একটা দিন পুরো বেরিয়ে যায় মানে তিন দিনের ছুটি থাকলে একটা দিন travel এই চলে যায় দুদিনে আহ তোমাকে যদি দুদিন সময় থাকে তাহলে তুমি, আমাদের গোয়া, পন্ডিচেরি, সিকিম এইসব জায়গাগুলোতে যেতে পারো। অনেক জায়গা রয়েছে তুমি হয়ত পুরোটা cover না করতে পারলেও অনেক জায়গায় তুমি কিন্তু ঘুরতে পারবে এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় কিন্তু র‌য়েছে ওখানে। হ্যা কিন্তু কি বলতো আরো একটা আমার সমস্যা আছে মানে সমস্যার শেষ নেই কি বলতো, আর একটা হচ্ছে যে মানে একটু আমার বাজেটটা এবার কম আছে আমি চাইছি একটু সস্তার মধ্যে কোনো একটা জায়গা খুজছি বুঝেছো। হ্যা আমাদের ভারতে এরকম অনেক জায়গায় যেখানে তুমি ঘুরতে গেলে হয়ত একটু কমের মধ্যেই আহ হোটেল পেয়ে যাবে বা অনেক কিছুই কমের মধ্যে পেয়ে যাবে কিন্তু সেই জায়গা তেতো আর আমরা ঘুরতে যেতে চাচ্ছি না বা, সমানো হয় না যেমন বাঙ্গালুরু, চেন্নাই এখানে গিয়ে কি বা আর দেখবো বলো এগুলোতে আমরা অনেকেই দেখেছি, তবে তুমি যদি তোমার বাজেটটা কম থাকে তুমি যদি মনে করো যে এই বাজেটে ঘুরবে এসব জায়গাগুলো যেগুলো আমি তোমাকে বললাম যেগুলো আমি তোমাকে suggest করলাম তো তুমি এক কাজ করতে পারো অনেক জায়গা থেকে তুমি তোমার বাজেটটিকে বাঁচাতে পারো যেমন ধরো তুমি, ট্রেনে travel করলে তুমি আহ প্লেনে ফ্লাইটে না গিয়ে ট্রেনে travel করলে আহ কিংবা আহ পাহাড় এলাকায় যদি ঘুরতে যাও সেখানে একটা তাবু নিয়ে নিলে সেই তাঁবুটা দিয়ে কেম্পিংএর মতো করে সেখানে, একটু আহ ভালো আনন্দ উপভোগ করার সাথে সাথে একটু কেম্পিং করে নিলে তো সেখানে অনেক কিছু বেচে গেলো না যেমন হোটেল খরচাটা এগুলো অনেক কিছু আরকি বেচে গেলো এবার দেখো কম বাজেটের মধ্যে আমরা সব সময় ভালো জায়গা ঘুরতে যেতে চায়, তো এইগুলো করলে কিন্তু অনেকটা বাজেট কম হয়ে যায় আর ঘোরাটাও আমাদের কিন্তু complete হয়ে যায়। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। তুমি কিন্তু একবার try করে দেখতে পারো। হ্যা এটা কিন্তু একদম ঠিক বলেছ। এই মনে আছে তোমরা একবার গিয়েছিলে একদিনের আহ tour এ আহ একদিনের tour এ তোমরা যেন কোথায় কোথায় গেলে সেইবার। হ্যা গো আমরা তো একদিনের tour এ ওই রাম~ নবরমে গেছিলাম যেটা বেঙ্গালোর থেকে পঞ্চাশ কিলোমিটার আহ দুরে বললাম না বেঙ্গালোরের ওখানে অনেক জায়গা আছে আমরা প্রায় সই ঘুরি তো রামনবরমও সেই জায়গা। সেখানে তো শোলে সিনেমার সুটিংও হয়েছিল খুব সুন্দর একটা জায়গা আমরা তো জানতাম না ওখানে ওটা হয়েছিল তা আমরা যাওয়ার পরে সেটা জানতে পেরেছি তুমি যদি একদিনের ভ্রমন করবে ভাবছ, তাহলে তো তুমি ওখানে যেতে পারো আমার আভিঙ্গতা থেকে আমি বলছি খুব সুন্দর জায়গা। আহ না না আমি তো ওর জন্যই তো তোমাকেই আমি ফোনটা করেছি যে তোমরা এত জায়গায় ঘোরো তো তোমরাই আমাকে ভালো suggestion দিতে পারবে তো জানো আর একটা সেই বলছে যে ভারতের যে রোমান্টিক শহর উম ওটা সম্বন্ধে কিছু জানো হ্যা সেটা আবার জানবো না রোমান্টিক শহর বলতে তো আমাদের উদয়পুর রয়েছে রাজস্থানে, তুমি যদি রোমান্টক কোনো শহরে যেতে চাও তো আমি তো suggest করব উদয়পুরে চলে যাও। এটা তো ভারতের মানে সব থেকে রোমান্টিক শহর বলে এখন সবাই চেনে। তো তুমি ওখানে যেতে পারো । ওখানের হোটেলগুলোও খুব আর কি এখন বড়ো হয়ে গেছে মানে আমরা যখন গেছিলাম তখন, মানে এতোটা জনপ্রিয় ছিল না but এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে ওখানে অনেক তুমি গেলেই বুঝতে পারবে ওখানে অনেক, ঐতিহাসিক অনেক আহ জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না, সেখানে গেলে তুমি সেগুলো দেখতে পারবে সেগুলোকে উপলব্ধ করতে পারবে হ্যা ঠিকই বলেছ উম আহ এছাড়াও, কত জায়গা আছে বলতো ভারতের আহ যেমন আহ হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পথচেরি, চন্ডিগাড়, দিল্লি মানে, ঘুরে শেষ করার জায়গা নেই এছাড়াও তোমরা সেই আরো কতগুলো জায়গা ঘুরলে না কি কি জেনো গেছিলে তোমরা সেই বার tour এ হ্যা সত্যি কথা বলতে ঘোরার তো জায়গার শেষ নেই তবে, অনেক জায়গায় আমরা ঘুরে ফেলেছি আবার অনেক জায়গায় বাকি আছে তবে আমরা যে আগের বার গেলাম সেখানে তো অনেক কিছুই ছিল যেমন megnatic hill ছিল ভীষন একটা ভালো একটা জায়গা ঘোরার জন্য এছাড়াও, এক রথ আর রথ তো আমার বরাবর পছন্দের। তাই আমি বেশির ভাগ রথ এ্রখনো পর্যন্ত মানে ঘুরে ফেলেছি এছাড়াও তোমার ধানুশকোটি সইকত খুব সুন্দর জায়গা। এগুলো আমরা ঘুরেছি,

আচ্ছা তুমি তো অনেক জায়গা ঘুরেছ একটা প্রশ্নের উত্তর দাও তো। বলতো কোন শহরকে ভারতের সর্গ বলা হয়? এটা আবার কি বলছো ভারতের সর্গ তো একটাই আছে সেটা হচ্ছে যে আমাদের কাশ্মির তাই না। পৃথিবীর সর্গ হিসাবে সেটা কিন্তু এখন স্বীকৃতি পেয়েছে। ভীষন সুন্দর জায়গা, প্রকৃতি এত সুন্দর, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে মানে অনেক কিছু রয়েছে যেগুলো আহ আমরা শুধু ভাবতেই পারি কিন্তু ওখানে গেলে সেটা আমরা অভিঙ্গতা লাভ করতে পারবো। আচ্ছা বলত ভারতের আহ কোন শহরে জীবন সবচেয়ে ভালো মানে তাদের মানে উম মধ্যে তাদের জীবনটা মানে খুব ভালোভাবে কাটে আর কি? আহ মানে ওদের মধ্যে কোনো সেরকম আত এ নেই ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি হ্যা হ্যা হ্যা দেখো আমি যতটা ঘুরেছি সেখানে অনেক মানুষের সাথেই তো আমাদের পরিচয় হয়েয় থাকে ঘুরতে গেলে, তো সেই অভিঙ্গতা থেকে বলতে পারি যখন আমরা মহারাষ্ট্রে গিয়েছিলাম পুনেতে এবং আমদাবাদ, গুজরাটে যখন গেছিলাম ওদের দেখে মনে হচ্ছিল ওদের অর্থনৈতিক দিকটা বেশ ভালো কিন্তু, মানে যেমন আহ চেন্নাই, তামিলনাড়ু এখানেও কিন্তু খুব মানে ওদের সুন্দর জীবন যাপন করে সেটা দেখে বোঝা যায় যে তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা খুব stable আছে,

সেখান থেকেই বোঝা যায় তাদের অর্থনৈতিক এবং মানসিক তারা কিন্তু অনেকটাই আহ উন্নত হ্যা ঠিকই বলেছ। আচ্ছা আহ আর একটা কথা বলি যে যদি আমি মানে কোনো hill স্টেশনে যেতে চায় ওই যেটা বললাম কম বাজেটের মধ্যে কোন hill স্টেশনে যাওয়া যায় বলত? হ্যা hill স্টেশন যদি যেতে চাও আমার খুব একটা বেশি এই আহ অভিঙ্গতা নেই তবুও যেইটুকু অভিঙ্গতা সেখান থেকে আমি বলব তুমি কাসল যেতে পারো, আহ তারপর ভীম তল রয়েছে না সেখানেও তুমি যেতে পার এছাড়াও কিন্তু অনেক hill স্টেশন রযেছে যেমন সুনামার্গ এগুলোতে অবশ্য আমার adventure করা নেই। আমি যায় নি তবুও আমি নাম শুনেছি ভীষন নাকি সুন্দর জায়গা, ইচ্ছে আছে পরেরবার try করার। এছাড়াও আহ তোমার অলি বলে যে hill স্টেশনটা রয়েছে সেখানে যেতে পারো । কোর্গ বললাম না প্রথমেই কোর্গ তুমি ওখানেও কিন্তু যেতে পারো, এগুলো আহ সুন্দর জায়গা। এখান থেকে দুটো কি একটাতে আমি গেছি । But বাকিগুলো আমি শুনেছি খুব ভালো। তুমি এখানের মধ্যে একটা জায়গাতে যেতে পারো। ঠিক আছে তোমার সাথে কথা বলে তো আমি মানে মানসিকভাবে খুব শান্তি পেলাম। আরও আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আরও বেরে গেল ঠিক আছে আমি ঘুরে এসে,

এবার ওই অভিঙ্গতাটা শুনলে আমারও মনে হতে পারে যে next time আমি ওখানেই যাব। তো ঠিক আছে ভালো থেকো আর ভালোভাবে ঘোরো এবং এসে অভিঙ্গতা কিন্তু আমার সাথে অবশ্যই share করতে ভুলবে না।

কৃষি কাজ হল গাছপালা এবং গবাদি পশু চাষের পদ্ধতি উপবিষ্ট মানব সভ্যতার উত্থানের বিকাশের চাবিকাঠি ছিল কৃষি যার ফলে গার্হস্থ্যকৃত প্রজাতির চাষ খাদ্য উদ্বৃত্ত তৈরি করে যা মানুষকে শহরে বসবাস করতে সক্ষম করে কৃষিকাজের ইতিহাসের সূত্রপাত হয়েছিল হাজার হাজার বছর আগে কমপক্ষে

তাদের রোপণ কার্য শুরু করেছিল শূকর, ভেড়া, গবাদি পশু দশ হাজার বছর আগে গার্হ~ গার্হস্থ্যকৃত হয় বিশেষ

যদিও প্রায় দুই বিলিয়ন মানুষ এখনো জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল প্রধান কৃষি পণ্য গুলি খাদ্য, আঁশ, জ্বালানি এবং কাঁচামাল এর মধ্যে বিস্তৃতভাবে বিভক্ত করা যেতে পারে খাদ্যশ্রেণীতে খাদ্যশস্য, শাকসবজি, ফল, তেল, মাংস, দুধ, ডিম ছত্রাক এর অন্তর্ভুক্ত বিশ্বের এক তৃতীয়াংশেরও বেশি কৃষি কৃষি কর্মী কৃষিতে নিযুক্ত যা সেবা খাতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে যদিও সাম্প্রতিক দশক গুলিতে কৃষি ও শ্রমিকের সংখ্যা হ্রাসের বৈশ্বিক প্রবণতা অব্যাহত রয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে যেখানে ক্ষুদ্র অংশীদারিত্ব শিল্পভিত্তিক কৃষির মাধ্যমে অধিগ্রহণ এবং যান্ত্রিকীকরণ করা হচ্ছে যা প্রচুর ফসলের ফলন বৃদ্ধি করেছে আধুনিক কৃষিতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, কীটনাশক সারের মত কৃষিজ রাসায়নিক প্রযুক্তিগত উন্নয়ন শস্যের ফলন দ্রুত বৃদ্ধি করছে কিন্তু এটি পরিবেশগত এবং পরিবেশগত ক্ষতির কারণ হয়ে উঠছে একইভাবে পশুপালনে কৃত্রিম নির্বাচনেও আধুনিক অনুশীলনের অনুশীলন মাংসের উৎপাদন বাড়িয়েছে কিন্তু পশু কল্যাণ এবং পরিবেশগত ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে পরিবেশগত সমস্যাগুলির মধ্যে রয়েছে বৈশ্বিক উষ্ণায়নের অবদান ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তরের অবক্ষয়, বন উজাড় এবং antibiotics প্রতিরোধের ক্ষমতা এবং শিল্পভিত্তিক মাংসের উৎপাদনের বৃদ্ধির হরমোন কৃষি পরিবেশগত অবক্ষয়ের কারণ এবং একই সাথে এর সংবেদন সংবেদনশীলও যেমন জীববৈচিত্র্যের ক্ষতি, মরুকরণ, মাটির অবক্ষয় এবং বৈশ্বিক উষ্ণায়ন যার সবগুলি ফসলের ফলন এর ফলন হ্রাসের কারণ হতে পারে বংশাণুগতভাবে পরিবর্তিত জীব ব্যাপকভাবে ব্যবহৃত হয় যদিও কিছু নির্দিষ্ট দেশে এটি নিষিদ্ধ কৃষির বিকাশ মানুষের জনসংখ্যাকে জনসংখ্যাকে শিকার করে এবং সংগ্রহের মাধ্যমে টিকিয়ে রাখার চেয়ে বহুগুণ বৃদ্ধি পেতে সক্ষম হয়েছে পৃথিবীর বিভিন্ন অংশে স্বাধীনভাবে কৃষিকার্য শুরু হয় এবং অত্যন্ত এগারটি পৃথক উৎপত্তি কেন্দ্রে বিভিন্ন ধরণের ট্যাক্সা এতে অন্তর্ভুক্ত রয়েছে কমপক্ষে হাজার দশ হাজার পাঁচশ বছর আগে বন্য শস্য সংগ্রহ করা হয় এবং খাওয়া হয় প্রায় এগার হাজার পাঁচশ বছর আগে থেকে লেভান্তে আটটি নিওলিথিক প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা ফসল, ইমার এবং ইঙ্কর্ন ইঙ্কর্ন গম, তুসবিহীন যব, মটরশুঁটি, মসুর ডাল তেতো ছোলা, তিসি চাষ করা হয় এরপরে শুরু হয় মুগ, সয়াবিন এবং লাল মুগ ডালের চাষ মেসোপটেমিয়া তের হাজার থেকে এ~ এগার হাজার বছর আগে ভেড়া পালন করা হয় প্রায় দশ হাজার পাঁচশ বছর আগে আধুনিক তুরস্ক এবং পাকিস্তানের অঞ্চলে বন্য আরোচ থেকে গবাদি পশু পালন করা হয় শূকর উৎপাদনে ইউরোপ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়াসহ ইউরো ইউরেশিয়াতে আবির্ভুত হয় সেখানে প্রায় দশ হাজর পাঁচশ বছর আগের বন্য শূকর প্রথম প্রথম গার্হস্থ্যকৃত হয় দক্ষিণ আমেরিকার আন্দিজে আলু দশ হাজার থেকে সাত হাজার বছর আগের মটরশুঁটি কোকা, লামা, আলপাকা এবং গিনিপিগ গিনিপিগের সাথে গার্হস্থ্যকৃত ছিল আখ এবং কিছু মূল শাকসবজি প্রায় নয় হাজার বছর আগে নিউ গিনিতে গার্হস্থ্যকৃত হয়েছিল সাত হাজার বছর আগে আফ্রিকার সহিল অঞ্চলে সোরঘাম গার্হস্থ্যকৃত হয় পাঁচ হাজার ছয়শ বছর আগের পেরুতে তুলা গার্হস্থ্যকৃত হয় এবং ইউরেশিয়াতে স্বাধীনভাবে গার্হস্থ্যকৃত হয় মেসো আমেরিকাতে ছয় হাজার বছর আগের বন্য টিওসিন্টে ভুট্টার প্রজনন হয়েছিল

শিকারী সংগ্রাহক থেকে কৃষি সমাজের রূপান্তর রূপান্তরের গবেষণাগুলি তীব্র এবং ক্রমবর্ধমান অবস্থানের একটি প্রাথমিক সময় নির্দেশ করে উদাহরণ হল লেভান্তের নাটুফিয়ান সংস্কৃতি এবং চীনের প্রারম্ভিক চীনা নিওলিথিক সংস্কৃতি তারপর বন্য যেই জায়গাগুলিতে আগে ফসল সংগ্রহ করা হয়েছিল সেগুলি রোপন করা এবং ধীরে ধীরে গার্হস্থ্যকৃত হতে শুরু হয় ইউরেশিয়ার সুমেরীয় সেচের জন্য দজলা ও ফোরাতে নদী এবং একটি খাল ব্যবস্থার উপর নির্ভর করে প্রায় আট হাজার খ্রিস্টপূর্বাব্দে গ্রামে বসবাস শুরু হয় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে চিত্রপ্রতীকে লাঙ্গল দেখা যায় দুই হাজার তিনশ খ্রিস্টপূর্বাব্দে বীজ লাঙল

দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে এরপর পুরা প্রস্তর যুগের শেষের দিকে প্রাকবংশীয় যুগে কৃষিকাজ শুরু হয় প্রধান খাদ্যশস্য ছিল শস্য এবং প্যাপিরাসের মতো শিল্পজাত ফসলের পাশাপাশি গম এবং যবের মতো খাদ্য শস্য ভারতে নয় হাজার খ্রিস্টপূর্বাব্দে গম, যব এবং কুল গার্হস্থ্যকৃত হয়, এরপর শীঘ্রই ভেড়া এবং ছাগল গার্হস্থ্যকৃত হয় আট হাজার থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় মেহেরগড় সংস্কৃতিতে গরু, ভেড়া, ছাগল গার্হস্থ্যকৃত হয় খ্রিস্টপূর্ব পঞ্চম আহ ও চতুর্থ সহস্রাব্দে তুলা চাষ করা হয় প্রত্নতাত্ত্বিক প্রমাণ ইঙ্গিত করে যে সিন্ধু সভ্যতায় দুই হাজার পাঁচশ খ্রিস্টপূর্বাব্দ পর্য খ্রিস্টপূর্বাব্দের পশু-টানা লাঙ্গল ছিল

দেশব্যাপী শস্যদানা ব্যবস্থা এবং ব্যাপক রেশম চাষ হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে জল চালিত শস্য কলগুলি ব্যবহার করা হয়েছিল এর পরে সেচের ব্যবস্থা আসে শতাব্দীর শেষের দিকে লোহার লাঙল এবং তক্তার ছাঁচের হাল দিয়ে ভারী লাঙল তৈরি করা হয় এগুলো পশ্চিম দিক পশ্চিম দিকেই ইউরেশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এশিয়া এশীয় চাল আট হাজার দুইশ থেকে তের হাজার পাঁচশ বছর আগে গার্হস্থ্যকৃত হয় ব্যবহৃত আণবিক ঘড়ির অনুমানের উপর ভিত্তি করে যেটির দক্ষিণ চীনের পার্ল নদীর তীরে তীরের বন্য ধান থেকে এটি একটি genetics উৎস রয়েছে গ্রিস এবং রোমে প্রধান খাদ্যশস্য ছিল গম, ইমার এবং যবের পাশাপাশি মটর, মটরশুঁটি এবং জলপাই এর মতো সবজি ভেড়া, ছাগল রাখা হত দুগ্ধজাত দ্রব্যের জন্য

স্কোয়াশ, মটরশুটি এবং কোকোয়া তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে উঁচু আমাজনের মায়ো চিনচিপে কোকোয়া গার্হস্থ্যকৃত হচ্ছিল টার্কি সম্ভবত মেক্সিকো বা আমেরিকান দক্ষিণ পশ্চিমে গার্হস্থ্যকৃত ছিল অ্যাজটেকরা সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল সোপানযুক্ত পাহাড়ের ধার এ তৈরি ছিল তাদের

শিক্ষা হলো এক সামাজিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে সমাদস্ত মানুষ বাঞ্ছিত ধারায় তার আচরণের পরিবর্তন আনতে সক্ষম হয়। এই প্রক্রিয়াকে কার্যকরী করার ক্ষেত্রে বেশ কয়েকটি উপাদানের প্রয়োজন হয়। সেগুলি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করে তা জানা প্রয়োজন। বর্তমানে শিক্ষাবিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীদের জীবনব্যাপী বিচিত্র জীবন ধারার সঙ্গে সম~ সংবিধান করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের নিত্য নতুন চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের চিন্তা ভাবনার প্রসার ঘটেছে। এর ফলে সৃষ্টি হয়েছে নিয়ন্ত্রিত শিক্ষার।

শিক্ষা ব্যবস্থাকে জীবনমুখী করে তোলার উদ্দেশ্যে এই চারটি উপাদান একান্ত প্রয়োজন। এই উপাদানগুলির সমন্বয়ের দ্বারা শিক্ষার্থীদের মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। শিক্ষার অন্যতম প্রধান উপাদান হলো শিশু। কাছেই শিক্ষা ব্যাবস্থায় শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া হতো না। শিক্ষার্থীর প্রবণতা আগ্রহ ইত্যাদি অবহেলিত ছিল। শিক্ষক মহাশয় তা জানতেন তাই শিক্ষার্থীদের করতে হতো। শিক্ষক হলেন জ্ঞানের আধার, আর শিক্ষার্থী শূন্য খুন হোক। শিক্ষক মহাশয় এই শূন্য কুম্ভে জ্ঞান বর্ষণ করছেন ফলে শিক্ষার্থী, শিক্ষকের এই অমৃতবাণী গ্রহণ করে জ্ঞান দ্বারা সমৃদ্ধ হয়ে উঠতো।

শিশুর সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। শিশুর রুচি আগ্রহ, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়ে থাকে। শিশু তার সহজাত ইচ্ছা আন্তর ও প্রভৃতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রগতিশীল ও শিশুদের অধিক। শিশুর চাহিদা ও আগ্রহের ভিত্তিতে পাঠ্যক্রমিত রচিত হয়। বিদ্যালয়ে আদর্শ পরিবেশ রচনার মধ্যে দিয়ে শিক্ষার্থী

রচনার সময় শিশুর আগ্রহ, চাহিদা বুঝি ইত্যাদি বিষয়গুলির দিকে বিশেষ নজর দিতে হয়। পরিশেষে বলা যায় যে শিক্ষা ব্যাবস্থায় শিশুর আগ্রহ চাহিদা, মনোভাব প্রভৃতি প্রখ ইত্যাদির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় তাকেই শিশুকেন্দ্রীক শিক্ষা বলা হয়ে থাকে। রশ্মির প্রথম যিনি গতানুগতিক শিক্ষা ব্যাবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন তিনি প্রথম শিশুকে শিক্ষার কেন্দ্রস্থলে অবস্থান করার কথা বলেন। গ্রন্থে শিশুর শিক্ষা কেমন হবে তা বর্ণনা দিয়েছেন। তার মতে প্রাকৃতিক বিষয় ও সৌন্দর্য কে উপলব্ধি করার মধ্যে দিয়েই শিশুর প্রকৃত শিক্ষা অর্জন হয়। অন্যদিকে পুরস্কারিয়ান বলেন আমি শিক্ষাকে মনোবিদ্য সম্মত করতে চাই। তার মূল কথা হল ইন্দ্রিয় সংযোগের দ্বারা শিক্ষা আর শিশুর সামর্থ্য ও সম্ভাবনার একশো সংগত বিকাশই হলো শিক্ষা। যার মন শিক্ষাবিদ তার প্রসিদ্ধ কমতে আত্মবিক্ষণের সাহায্যে শিশু শিক্ষাও ব্যাখ্যা করেন। তার এই তত্ত্ব শিশু কেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নির্ণয় বিশেষ ভূমিকা গ্রহণ করে। ফয়েজ বলেন অন্য একটা পদ্ধতির কথা, সেখানে তিনি ফিঙ্গার গার্জেন এর কথা বলেছেন। তার শিক্ষা ব্যাবস্থায় খেলাধুলা, সংগীতচর্চা ও হাতের কাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়াও তিনি শিক্ষা ব্যবস্থার মধ্যে উপহার ও অন্যান্য ব্যবস্থার কথা আনার কথা বলেছেন। অন্যদিকে তিনি শিশুর ব্যক্তিত্ব বিকাশের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ইনিই প্রথম সেই ব্যক্তিত্ব বিকাসের জন্যে মানসিক বৈশিষ্ট্য ও সামাজিক চাহিদা উভয়কে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচনা করার কথা বলেছেন। মহাত্মা গান্ধী বুনিয়াদি শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে শিশুর শ্রেষ্ঠত্বের বিকাশ ঘটবে এই ছিল তার অভিমত। তিনি পরিকল্পনা করেছিলেন যৌথ কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থী শ্রমের মর্যাদা সহযোগিতা ও স্বাবলম্বী হওয়ার মতো গুণগুলি আয়ত্ত করবে। রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনের প্রবর্তিত শিক্ষা ব্যাবস্থার সঙ্গে শিশুর নিবিড় সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। শিশুর শিক্ষা, স্বাধীনতা বোধ, মুক্ত পরিবেশের শিশুর দৈহিক, মানসিক এবং আত্মবিকাশী রবীন্দ্রনাথ প্রবর্তিত শিশু শিক্ষার মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন দেশের ফ্রান্সের সরকার লক প্রমুখ শিক্ষাবিদ গণ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে অন্য ও নানা ভাবে পরিকল্পনা করে দেখেছেন। বর্তমানে যে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত করেছে এটি তাদের কর্ম ধারী ফল। শিশুকেন্দিক শিক্ষার অর্থই হলো শিশুকে কেন্দ্র করে সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। শিক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর সম্পূর্ণ ব্যাক্তিত্বের বিকাশকে স্থান দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বিষয় ও শিক্ষকের স্থান গৌন। শিক্ষা কেন্দ্রের শিক্ষা সম্পর্কে সামগ্রিক ধারণা গঠন করার জন্যে এর বৈশিষ্ট্য গুলি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। প্রথমত শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যাবস্থায় শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। শিশুরা খেলবে, দৌড়বে নানা প্রশ্ন করবে এটাই তো তাদের স্বাভাবিক জীবন। শিশুর দায়িত্ববোধ ও আগ্রহের ওপর কোন হস্তক্ষেপ করা চলবে না। সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে। স্বাধীনতা কোন স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা হল সৃজনশীল কাজের কাজে নিজেকে যুক্ত রাখা। দ্বিতীয়ত শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় জোরপূর্বক শৃঙ্খলা কাটিয়ে যাওয়ার পরিবর্তে অন্তজাত শৃঙ্খলার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই শৃঙ্খলা যাতে স্বাভাবিকভাবে বিকশিত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। বিদ্যালয় শৃঙ্খলা রক্ষা করার জন্য কোনো জোর পূর্বক শৃঙ্খলাকে চাপিয়ে দেওয়া হয় না।

ময় বাস্তবায়িত অভিজ্ঞতা ও সক্রিয়তার ভিত্তিতেই পাঠ্যক্রম প্রণয়ন করা হবে। যাতে শিক্ষার্থীরা বিষয়বস্তুর প্রক্রিয়া আগ্রহী হয়ে উঠতে পারে। এর দ্বারা শিশুর আত্ম প্রকাশের পথ প্রশস্ত হবে। আড্ডার পদ্ধতি এই ব্যবস্থায় ব্যাক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সকল শিক্ষার্থীর বুদ্ধি ধারণ ক্ষমতা এক নয়। তাই বিভিন্ন শিক্ষার্থীকে তাদের উপযুক্ত পদ্ধতিতে শিক্ষাদান করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো হবে। শিক্ষাদানের সময় তাদের আনন্দ ও স্বতঃস্ফূর্ততা যেন বাধা প্রাপ্ত না হয়। এজন্য শিক্ষাদান পদ্ধতি হবে লেখক ভিত্তিক এবং ব্যক্তি নির্ভর ও আনন্দদায়ক। ষষ্ঠত শিক্ষকের কর্তব্য শিশু কেন্দ্রিক শিক্ষায় তিনি জ্ঞানদাতা নন, একজন সহলোক মাত্র। শিক্ষক হবেন বন্ধু, বিতৈশী ও পথপ্রদর্শক। তিনি শিক্ষককে এবং শিক্ষার্থীকে প্রয়োজন মতো মিলিয় দেবেন। সপ্তমত শিক্ষক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক, এই শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের ওপর জোর দেওয় হয়। সম্পর্ক গড়ে ওঠার মধ্য দিয়ে শিক্ষার্থীর মনে কোনো প্রশ্ন জাগরিত হলে সহজেই শিক্ষকের কাছ থেকে সঠিক উত্তরটি পেয়ে যায় এবং শিক্ষক শিক্ষার্থীকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য নানাভাবে সহায়তা করে। শিক্ষাব্যবস্থায় জোর করে কিংবা ভয় দেখিয়ে শিশুকে শৃঙ্খলা শঙ্খলিত করা যাবে না। তাহলে এই পদ্ধতিতে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে। তাই শিক্ষার যে স্ব ইচ্ছায় বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিংবা অনুকরণের মধ্য দিয়ে শৃঙ্খলা মেনে চলবে। বিদ্যালয় মন্তেশ্বরী অনুযায়ী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আক্ষেপ করে বলেছিলেন শিশুরা যেন দেওয়ালে আল্পিনে আবদ্ধ প্রজাপতি। এই উক্তি থেকে উপলব্ধি করা যাচ্ছে যে তিনি বিদ্যালয়কে একরকম কারাগার রূপে দেখেছিলেন। আধুনিক শিক্ষাবিদগণ মনে করেন বিদ্যালয় ভাবে সমাজের প্রতিচ্ছবি, শিক্ষার্থীরা স্বাধীনতার মধ্য দিয়ে সক্রিয় তার সঙ্গে খেলাধুলা করে হাতে কলমে কাজটিকে নেবেন। শিক্ষার্থীদের আনন্দের ধারায় মুখরিত হয়ে ওঠবে বিদ্যালয়। সৃজনধর্মিতা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অন্যতম এক প্রধান বৈশিষ্ট্য। সৃজন ভৌমিক হলো এক অনুভবনী ক্ষমতা। প্রত্যেক শিক্ষার্থী কিছু না কিছু সৃজন বর্ণিতা থাকে অর্থাৎ কিছু না কিছু সৃজনশীল গুণ থাকে। বিদ্যালয়ের স্বাধীনতার সঙ্গে উপযুক্ত পরিবেশ রচনা করে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের শিলনশীলতার দিকে এগিয়ে দেবেন। তবেই তারা নতুন কিছু সৃষ্টি করার প্রবণতায় পৌঁছতে পারবে। ব্যাক্তি সাধারণত অন্য একটি গুরুত্যপূর্ণ বিষয়। বিদ্যালয়ে বিভিন্ন পরিবেশ থেকে যেমন ছাত্র ছাত্রী আসে তেমনি তাদের আচার, আচরণ, বুদ্ধি, মনোভাব, প্রকৃতি ভিন্নতর হয়ে থাকে। ফলে শিক্ষার্থীর কোন বিষয়ে কোন শিক্ষক পদ্ধতি উপযুক্ত তা অভিজ্ঞ শিক্ষক নির্বাচন করে ব্যক্তি সাতন্ত্রনীতিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন। অন্যদিকে আছে মনস্তাত্ত্বিক বিষয়টি। মনস্তাত্ত্বিক ক্ষেত্রে দেখতে হবে শিশুর মানসিক পরিস্থিতি কেমন রয়েছে তার মনুষত্বের

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা একদিক থেকে যেমন প্রয়োজনীয় অন্য দিক থেকে সেরকম ভাবেই শিক্ষার্থীর সহযোগিতার জন্য মনোভাব গড়ে তোলার মধ্যে দিয়ে হিংসা, ঘৃণা, ভয় ইত্যাদি কারণগুলি যেমন দূরীভূত হবে তেমনি ভালোবাসা প্রতিবন্ধুত্ব সংবদ্ধতা প্রভৃতি বন্ধুরই বিকাশ ঘটবে কিনা সেদিকেও চোখ রাখা প্রয়োজনীয়। এর ফলে সে ভবিষ্যতে আদর্শ নাগরিক হয়ে উঠবে। সমন্বিত পাঠ্যক্রম, বিভিন্ন দর্শক দর্শনকে গুরুত্ব দিয়ে এবং আধুনিক শিক্ষাবিদদের পাঠক সম্পর্কে মতামতকে মান্যতা দিয়ে এক সমতান্ত্রিক পাঠ্যক্রমের বিশেষ এক প্রয়াস লক্ষ্য করা যায়। পাঠ্যক্রমের মধ্যে শিক্ষার্থীদের উপযুক্ত বিভিন্ন সামাজিক বিষয়ে অন্তর্ভুক্ত থাকার ফলে তারা আনন্দের সঙ্গে পাঠভবনে আগ্রহী হয়ে ওঠে। শিক্ষার উপকরণ, শিশু প্রান্তিক শিক্ষাব্যবস্থায় বিভিন্ন শিক্ষার উপকরণগুলির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যেমন বলেছেন শিশু ও পাঠের শিশু কাঠের তৈরি বিভিন্ন ধরনের খেলনা অথচ শিক্ষা উপকরণের সাহায্যে শিক্ষার

এছাড়া বর্তমানে দৃশ্য থাকবো শিক্ষা উপকরণের সাহায্যে শিক্ষার্থীদের সহজেই বিষয়বস্তুর প্রতি উপযোগী করে তোলা হচ্ছে। চাহিদা ভিত্তিক শিক্ষা শিশুর চাহিদাকে গুরুত্ব দিয়ে এই শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়। শিক্ষার্থীর চাহিদা মতো যদি শিক্ষার বিসয়গুলি পায় তাহলে সে আনন্দের সঙ্গে পূরণ করতে পারবেন। ফলে পরবর্তী জীবনে সে স্বয়ংনির্ভর হয়ে উঠতে পারবে। দুশো মন্ত্রে শরীফ ক্রয় বেল রবীন্দ্রনাথ প্রমুখ আধুনিক শিক্ষাবিদ গণ শিশু শিক্ষা সম্পর্কে যে সকল মতামত ব্যাখ্যা করেছেন সেগুলিকে সমন্বিত করে বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষার আয়োজন করা হয়েছে। বৈশিষ্ট্যগুলি তাদের এই শিশু কেন্দ্রিক শিক্ষার মতবাদে বিশেষ বিশেষ দিক। গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তার লেখনের দ্বারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তার তত্ত্বকে মান্যতা দিয়ে শিক্ষাবিদগণ যে শিশুদের শিক্ষার প্রবর্তন করেছেন তাতে কিছু বেশ কিছু শিক্ষার লক্ষ্য আহ মতামত জ্ঞাপন করেছেন। সেগুলি হলো স্বাধীনতা। মধ্য শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার্থীদের মুক্তি দিয়ে স্বাধীনতা দেওয়াই হলো শিশু কেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের বিশেষ শ্রেণীতে আবদ্ধ না রেখে তাদের যেন বিভিন্ন শ্রেণীতে বিচরণ করে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। এটাই তাদের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের স্বাধীনতা প্রদানের মধ্যে দিয়ে তাদের কোন বিষয়ে বিশেষ আগ্রহী তা সহজে জানা সম্ভব হবে। নিজস্ব সক্রিয়তা আধুনিক শিক্ষাবিদগণ সকলে সকলেই একমত যে শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীকে সক্রিয়তা দান করতে হবে। সক্রিয়তার মধ্যে দিয়ে শিক্ষার্থীর আসল সুরক্তি পরিস্ফুটিত হয়ে ওঠে। তাই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার তার নিজস্ব সক্রিয়তা বিশেষ লক্ষ্য হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্ত বিকাশের প্রক্রিয়া, শিশুজনদের শিক্ষা ব্যাবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হবে শিশুর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই শিক্ষা ব্যাবস্থায় তাই স্বতঃস্ফূর্ত বিকাশ অন্যতম লক্ষ্য বলে পরিগণিত হয়েছে। আগ্রহ ও প্রয়োজনীয়তার বিকাশ, আধুনিক শিক্ষা ব্যাবস্থায় শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজনীয়তা শিশু কেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। দৈহিক, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক প্রভৃতির বিষয়গুলিকে, গুণগুলিকে শিশুদের আগ্রহ ও প্রয়োজনীয়তা অনুসারে বিকশিত করাই অন্যতম লক্ষ্য। অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীকে অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষা প্রদান করা। এই শিক্ষা আর স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষিত হবে। বিষয়গুলি শিক্ষার্থীর অভিজ্ঞতার ভিত্তিতে ও প্রয়োজন অনুসারে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতা অনুযায়ী অভিযোজন, এই শিক্ষা ব্যাবস্থায় শিক্ষার্থীর ক্ষমতা অনুযায়ী অভিজ্ঞতা শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়েছে কারণ প্রত্যেক শিশুই নিজস্ব ক্ষমতা ও বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন। তাই তার শিক্ষার লক্ষ্য হলো শিশুর ক্ষমতা অনুযায়ী তাকে পরিবেশের সঙ্গে সার্থক অভিযোগ এনে সহায়তা করা। পরিপূর্ণ জীবনের প্রস্তুতি, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যাবস্থায় পরিপূর্ণ জীবনের প্রস্তুতিকে অন্যতম শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এই শিক্ষার দ্বারা শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য প্রস্তুত এক গ্রন্থ। দার্শনিক রুশ্যলজিন্সার, মন্তেশ্বরী, হিরো পেস্ট্রিক, গান্ধীজি, রবীন্দ্রনাথ প্রমুখ শিক্ষাবিদদের সক্রিয় অবদানে শিশু কেন্দ্রিক মতাদর্শ বর্তমানে প্রতিষ্ঠা লাভ করেছে। শিশুকেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থাকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করি তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারি এই আদর্শের দ্বারা নিশ্চয়ই আমরা নতুন একটা দিগন্তে পৌঁছে যেতে পারবো। তাই আধুনিককালে শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষাবিদগণ যে সকল মন্তব্য করেছেন সেগুলি এই বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচায়ক। শিক্ষার এই বিভিন্ন দিকের আধুনিক ধারণা গুলি বিচার করলে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রত্যেক তাথপরজ উপলব্ধি করা যাবে। প্রথমত জীবনের ন্যায় প্রক্রিয়া আধুনিক অর্থে শিক্ষাকে জীবনের ন্যায় প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে। শিক্ষা কোনো বাইরে থেকে আরো কিছু প্রক্রিয়া নয়। জন্মের পর থেকে শিশুর জীবন বিকাশ প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যায়। এই বিকাশের জন্য প্রয়োজন হয় আলো, বাতাস, জল, উপযুক্ত খাদ্য প্রভৃতি। তাই শিশুকে শিশুকেন্দ্রিক প্রক্রিয়া জীবনের ন্যায় প্রক্রিয়া বা প্রতিমুহূর্তে সমাজ জীবনে প্রয়োজন। প্রয়োজনীয় উপাদান শিক্ষা হলো এক নিত্য অত্যাবশ্যকীয় উপাদান অর্থাৎ শিক্ষা হলো জীবন বিকাশের এক প্রক্রিয়া। এই প্রক্রিয়া জীবনের মধ্যে সংঘটিত হয় অর্থাৎ ব্যক্তির জীবন ছাড়া যেমন বিকাশ সত্যের কোনো অর্থ হয় না তেমনি শিশু ছাড়া শিক্ষার কোনো অস্তিত্ব থাকে না। তাই শিক্ষা ব্যক্তি জীবনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উপাদান। শিশু কেন্দ্রের দৃষ্টিভঙ্গি, বর্তমান শিক্ষা ব্যাবস্থায় শিক্ষ~ শিক্ষকের দ্বারা কোনো আলোপিত প্রক্রিয়া নয়। শিক্ষাতে এই গুরুত্বপূর্ণ তাৎপর্য গ্রহণ করা হয়েছে শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জন্য। তাই শিশু কেন্দ্রীক শিক্ষার গুরুত্ব পূর্ণ তাৎপর্য শিক্ষা জীবনের কোনো অতিরিক্ত ব্যবস্থা নয়। স্বভাবতই বলা যায় শিক্ষাই জীবন। চাহিদার প্রতি গুরুত্ব, শিক্ষার লক্ষ্য নির্ণয়ের ক্ষেত্রে বর্তমানে শিশুর চাহিদাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু শিক্ষার এই আধুনিক রীতি ও শিশু কেন্দ্রিক প্রবণতার দ্বারা প্রভাবিত। আধুনিক শিক্ষাবিদগণ মনে করেন বর্তমান শিক্ষা ব্যাবস্থায় শিশুর ব্যক্তি বৈষম্য কে গুরুত্ব দিয়ে মনুস্তত্ব ভাবে বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হবে। ব্যাক্তি স্বাতন্ত্র্যের গুরুত্ব বর্তমান শিক্ষা ব্যবস্থায় সকলেই একমত যে ব্যক্তি সাধারণদের গুরুত্বপূর্ণ